পাঠিয়ে দে আমি দেখে নেবো

একটু পরে পাঠিয়ে দিচ্ছি ভাই call টা একটু আর আট মিনিট লাগবে eight মিনিট আমি বুঝতে পেরেছি ওই number থেকে call এসেছে

হ্যাঁ এই number টা কি নামে save করেছি জানিস?

তোকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম hello কে বলছে? তখন তুই আমাকে বললি সৌরভ এই প্রথমবারে যখন এই number থেকে. প্রথমবার না second time যখন আমি কেঁদে দিয়েছিলাম ওহ এইটা সেইগুলো খালি একবার দেখে নেবে আমি একটু কটা তিনটি না চারটে ছবি পাঠিয়ে দেবো কোন অসুবিধা হবে না আমার আমি যে এই যে আমার যে এইটা যেটা আছে ঠিক আছে এটা আমি বানিয়ে অনুদ্বীপে পাঠিয়েছিলাম ঠিক আছে. অনুদ্বীপে এখন যারা course করে ঠিক আছে? তারা আমার এই introduction বলে দেখবে আমার যেগুলো লেখা আছে ঐগুলোই same বলে কারণ ধর তুমি education এর ব্যাপারে বলতে গেলে তুমি English এ কি বলো? Education টা তোমার education আছে. এই এর কাছে কি রকম বলো I am completed by আহ graduation না I am graduate and completed my graduation in two thousand twenty one ও এটা তুমি কোথ থেকে শিখেছিলে? নিজে থেকে না না মানে ঠিক আছে বাদ দাউ।

তখন আমি কিছু বুঝতে পারি না যে এটা bengali to english কি করে হবে, তখন আমি bengali english এ দেখে নি আর যখন আমি কিছু বানাই মনে মনে যে এটা কি এটা হবে? তখন আমি যেটা বানালাম সেটা আমি english to bengali তে দেখে নিই, যে এটা ঠিকঠাক convert হচ্ছে কিনা

তারপরে তো এখানে একটা জিনিস ঘটেছিলো সেটা হচ্ছে ওই সুখেন্দু ওরকম বলেছিলো রিম mam কে ঠিক আছে তো ওরকম বলেছিলো ঠিক আছে তো এবারে ওরকম বলেছে এবারে ও যেহেতু current employee ওর কথাই তো শোনার কথা ঠিক আছে কিন্তু এই case টাকেই ঘুরিয়ে দিয়েছে আমি রিম mam কে এরকম বলেছি যে সুখেন কি আপনাকে এরকম এরকম বলেছে? তাহলে আমি Starting এর আমি কাউকে জানাচ্ছি তাহলে higher authority কে এরম আমি জানাচ্ছি বলেছি ঠিক আছে তখন case টা পুরো ঘুরে গেছে হম এটা যদি starting এর কেউ যদি জানতে পারে এই রিম mam কেন আমাদেরকে কেন পাতা দিচ্ছিল না আমাদেরকে কারণ ও ওরম বলেছিল বলে ঠিক আছে but আমি যেই বলেছি আমি company র কাউকে organization র আমি কাউকে বলবো ঠিক আছে তাহলে ও যদি এরকম যদি ওতো মিথ্যে তো বলছে এবারে ও last এ ওটা বুঝতে পেরেছে সুখেন্দু ওরকম মিথ্যা কথা বলেছে ঠিক আছে এবার organization কেউ যদি জানতে পারে তাহলে ওর একটা কি এখানেই একটা ইজ্জতের একটা সাওয়াল থাকে ইজ্জতটা আছে সবার আগে থাকে সবার ঠিক আছে? তো ওর ইজ্জতের ফালুদা হয়ে যেত ওই জন্যই ওপার ছবিটা দিয়েছে না হলে ও কোনদিনও জানা উচিত না তারপরে তারপরে কি হয়ে যায়? তারপরে ও সুখেনকে মানে রিম mam সুখেনকে call করে বলেছে যে तुमने ऐसा ऐसा बोला है उन लोगों को? ঠিক আছে তারপর ওকে ঝেড়ে দিয়েছে উল্টে তারপরে তো আমাদের interview হয়েছে

এখানে ঢোকার জন্য মারপিট করে ঢুকেছি সব তাও ঢুকবো এখানে বুঝলাম। তারপরেই যখন হয়ে গেছে সব কিছু তখন সুখেন বলছে যে তাহলে দেখবি তো আমি তো কিছু করিনি তখনও কিছু বলিনি হম ওই যদি নাই করত তাহলে ও আমাকে কোনদিনও বলতো যে এই যে রিম mam ওকে ওইসব বলেছে।

তুই ওকে জিজ্ঞাসা করিস নি, ও তোকে এগুলো বলেছে? কেন বলেছে? আমি কথাটা বুঝতে পারলাম না ঠিক ওটাই তো যে ওকে কথাগুলো ও যদি বলচে আমি কিছু করিনি তো তুই তো বলি রিম mam কথা গুলো বলেছে তো কেন বলেছিলো ওই কথা গুলো? হ্যাঁ তো এবারে আমি কথা বাড়াতে যাইনি ওই জন্য আমি আর ওই কথাটা শুনিনি আমি চাইলে এই কথাটা বলতে পারতাম কিন্তু বেকারের কথাটা শুনলে এখন কি হবে। হম এরা এত কিরাম ছোট মানসিকতা এদের আমি বুঝতে পারি না একা কাজ করবো আর কাউকে কাজ করার সুযোগ করে দেবো না আরে সুযোগ করে দিবি না ঠিক আছে কারোর ক্ষতিও করিস না

ও refer করতে পারবে না, refer করতে হবে না কিন্তু আমি তো এরকম তো বলব না যে তোমার নামে আমি এরকম বলতে যাব যে রিম mam কে যেদিনকে তোমার সাথে ধরো আমার ঝামেলা, আমি রিম mam কে এরম বলব? যে অন্য জায়গায় কাজ করে ইচ্ছা করে তারপর আমি

বাদ দে ঠিক আছে তুমি wait করো আর আমি mam কে একবার এখন জিজ্ঞাসা করে নিচ্ছি আর তারপর ছবিগুলো তুলে পাঠিয়ে দিচ্ছি চাপ নেওয়ার দরকার নেই এগুলো একবার দেখে নেবে ঠিক আছে?

হম ঠিক আছে রাখছি আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি ছবি গুলো

হম তুই আগে রাখ।